দেখতে পাচ্ছি এটা সুন্দর বাগান। বাগানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছ--

সামনে দেখতে পাচ্ছি একটি রোড রোড -এর উপরে অনেক গুলো গাড়ি রাখা রয়েছে ।

সবজি বাজার যেখানে দেখা যাচ্ছে চারিদিকে অনেক মানুষজন এবং দোকানপাট রয়েছে দোকানের ওপরে দেখা যাচ্ছে তিরপল টাঙ্গানো এবং দোকানে বস্তায় বস্তায় অনেক সবজি--